মধ্যে দেখা যাচ্ছে যে এটি একটি বেডরুম এর ছবি এবং এখানে জানালার পাশে পর্দা লাগানো রয়েছে।

উম এখানে কেউ গিটার বাজাচ্ছে কেউ তবলা বাজাচ্ছে কেউ বা উম কেউ বা কাঁসর বাজাচ্ছে।